অবশ্যই আপনি মানে যখন মনে হবে আপনি আমাকে phone টা করে নিবেন। যেনে নিবেন ঠিক আছে আমি আপনাকে আগে কাছে টাকার কথাটা বলে দি। আপনার যদি সুবিধাবোধ মনে হয় তাহলে আপনি এগিয়ে আসবেন। আর যদি মনে হয় না যে আপনি করবেন। তাহলে আমি একটু দয়া করে জানিয়ে দিবেন হ্যাঁ দেখুন দাদা আমরা মাসে মাসে এক হাজার টাকা করে নেবো, ঠিক আছে। আপনি যদি তিন মাস অন্তর অন্তর দেবেন তাহলে তিন হাজার টাকা করে দিতে হবে। আর ছয় মাস অন্তর অন্তর করে দিলে ছয় হাজার টাকা দিতে হবে। আর আপনার হম কি বলে? যদি বছরে একবারে দেবেন তাহলে একবারে বারো হাজার টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তিন বছর পর্যন্ত আপনি কোন টাকা তুলতে পারবেন না দেখুন দাদা সেরকই আমাদের মধ্যে, আমাদের যেটা নিয়ম আছে যে, তিন বছর যদি কোন বীমা উঠে যায়। কোন অসুবিধার কারণে আপনি যদি না চালাতে পারেন। তাহলে তিন বছরে অব্দি যে টুকু টাকাটা মানে দিয়ে থাকবেন সেটুকু টাকাটা আর তার সঙ্গে আপনি ওই দুই শতাংশ বা চার শতাংশ এর একটু বেশি টাকাটা পাবেন হ্যাঁ আর আপনি দশ বছর, হ্যাঁ বলুন হমম হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা। আপনার যে দরুন দশ বছরে যে দশ বছরে আগে যদি কোন দূর্ঘটানা ঘটে যায়। তাহলে আপনার যে দশ বছরে মত যেটুকু টাকাটা জমা হয়ে থাকবে সে টাকাটা পাবেন।

সঙ্গে আপনার যে পুরো টাকাটা থাকবে তার অর্ধেক। আপনি বুঝতে পারছেন তো? হুম যে তাহলে আর বলুন কিছু জানতে চাইছেন? হুম দাদা আমি রামপুরহাট branch থেকে বলছি। দেখুন দাদা আমি আপনাকে আহ দু-তিন দিনের মধ্যে আপনার বাড়িতে লোক চলে যাবে। আপনার মানে আপনার বাড়িতে লোক যাওয়ার আগে কিন্তু আমি অবশ্যই আপনাকে একটাবার জানিয়ে দিবো। আপনি তার আগে ‍কিন্তু সব কাগজ পত্র জমা করে রাখবেন দেখুন কাগজপত্র বলতে গেলে আমাদের, আমাদের যে উম bank এর শাখা আছে ওইখানে আপনাকে একটা খাতা খুলতে হবে, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আপনার aadhar card । Pan card লাগবে, তার এক copy করে মানে xerox লাগবে। ছবি করতে হবে ওগুলোর। আর আপনার দুটো passport size এর ছবি লাগবে

দেখুন দাদা, আপনার যদি আমাদের HDFC bank এর খোলা থাকে। মানে শাখা HDFC শাখা খাতা খোলা থাকে। তাহলে আপনি অবশ্যই করি য়ে নিতে পারবেন। কিন্তু দাদা একটা কথা কি বলুন তো আমরা যে টাকাটা জমা দিয়েছি। আপনার খাতায় যদি টাকাটা জমা করি তা আপনি তো মানে ধরুন, আপনি তোলায় সুবিধা হয়ে যাবে। তো সেটা তো আর হবে না

আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জানানোর ছিলো। যেটা হচ্ছে কি। আপনার যখন দশ বছর টাকাটা পুরোপুরি মানে আমাদের এখান থেকে যখন আপনার কাছে চিঠি যাবে। আপনার টাকাটা পুরো মানে বুঝতেই পারছেন। আপনি যখন আপনার পুরো সময়টা শেষ হয়ে যাবে। আপনি যখন টাকা পাওয়ার সময় আসবে। আপনার কিন্তু মানে এই দশ বছরে আপনার পুরো টাকা জমা হচ্ছে কত বলুন তো এক লাখ কুড়ি হাজার টাকা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা আপনি ভালো কথা বলেছে। আপনার পরিবারের সদস্য আপনি যাকে ইচ্ছা করতে পারেন। তার বয়স যাতে আঠারো বছরের উপরে হয় হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই। আপনার মাকে আপনার বাবাকে যাকে ইচ্ছা করতে আপনি পারেন। দেখুন দাদা আপাতত যদি কারো joint account থাকে। মানে জোড়া শাখা থাকে। কারো তাহলে আপনি সেটা দুজনে নিয়া হবে। আর যদি কারো জোড়া শাখা থাকে না একজনই থাকবে। তাহলে সে তাহলে আপনার একার ই হবে হ্যাঁ তাহলে আপনার হুম হ্যাঁ আপনার পরিবর্তন, আপনাকে করতে হবে না। সেটা আমাদের, আমাদের শাখা থেকে লোক চলে যাবে আপনার বাড়িতে তো আপনি যাকে বলবেন, আপনার পরিবারে সদস্যদের মধ্যে আপনার যাকে মনে যে আপনি নমিনি বানাবে আপনি করে দিতে পারবেন। আমাদের লোক যাইয়ে কাগজ পত্র করে দেবে সব হ্যা দাদা আপনি ভালো প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে যে দেখুন আমরা চাই যে, যাতে আমদের যে গ্রাহকরা থাকে তাদের কোন কষ্ট না হোক তো আপনাকে অত চিন্তা করতে হবে না। আপনি কিন্তু মাসে মাসে আট থেকে দশ তারিখের মধ্যে আপনার যেই শাখা টা মানে, আপনার যে bank এর শাখা থাকবে সেই শাখার মধ্যে যে আপনার খাতাটা আছে সেই অবশ্যই আপনি

তাহলে আপনার কাছে দাদা প্রথম মাস থেকে কিছু বলা হবে না। তারপর দ্বিতীয় মাস থেকে আপনার দুটো মাসের টাকাটা এক সঙ্গে কেটে নেয়া হবে না না ওমন কিছু কাটবে না। প্রথমে শুধু আপনাকে যখন, আপনি যখন মানে আমাদের এখানে আসবেন বীমাটা করার জন্য। তখন শুধু প্রথম দুই মাসের টাকাটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে হ্যা দাদা

আজকে আমি হ্যা দাদা, আজিকে তো আমি আপনার সাথে কথা বলেছি। এবার আমাদের উপরের লোক আছে। আমি ওনাকে জানিয়ে দিব। ওনি আমাকে যখন ই বলবেন যে আপনার সাথে দেখা করতে। আমি আপনার কাছে সেদিনকার চলে যাব। আর ও যাওয়ার আগেই

ঠিক আছে দাদা, হ্যা দাদা। বুজতে পারছি আপনার কথা। আপনার টাকা, আপনার দায়িত্ব আপনি সেটা সত্যি এটা করতে পারেন। শুনে খুব ভলো লাগলো। হ্যা দাদা অবশ্যই এসে একটা বার দেখে যেতে পারেন। না হলে হে বলুন হ্যা দাদা তার থেকে ভালো আপনাকে আমরা যখন ফোনটা করে দিবো তা আপনি বরং এক কাজ করবেন, কাগজপত্র গুলো নিয়ে আমাদের বীমার এখানে চলে আসবেন আমরা এখানে সমস্ত কাজগুলো করে দিবে। যেমন আপনকে phone করে জানিয়ে দিচ্ছে

ঠিক আছে দাদা রাখছি। ভালো থাকবেন। সুস্থ থাকবেন, আশা করি আপনার দিন ভালো যাক নমস্কার আমি রাহুল আপনাদের স্বাগত জানাই।

Then volume Indicator কি বলছে বা অন্যান্য Indicator কি বলছে? তারপরে Multi time frame এ গিয়ে দেখবো Exactly কোথায় Buying করা দরকার সব কিন্তু আমরা আজকের Video তে একদম Details এ Record করার চেষ্টা করব যদি আপনি Technical analytics শিখতে চান তাহলে এইটুকুনি বলবো পুরো Video টা কানে Headphone করে মন দিয়ে দেখতে থাকুন কারণ আজকের Video থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন চলুন আর বেশি বকবক করবো না শুরু করা যাক, আজকের Video তে আমরা

ভালো কথা এর সাথে আমাদের আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে এখনকার যে বাজারের মহলটা চলছে সেখানে কিন্তু খুব একটা যে ভালো Sign দেখতে পাচ্ছি বা ভালো Market yield দেখাচ্ছে সেরকম কিন্তু বলতে পারছিনা Nifty fifty তে যেভাবে Fall করেছ তার সঙ্গে যদি আধুনিক Group এ বিভিন্ন News দেখে থাকি সেই কারণে কিন্তু বাজারে একটু Effect পড়েছে, সেই individual অন্য অনেকগুলো stock আছে বা এই stock এর হয়তো individually সেইভাবে effect পড়েনি বা যেহেতু

তা কিন্তু করতে যাবেন না, যারা Original Professional Trader হয় তারা বোঝে যে কখন Market তাদের Favour এ রয়েছে কখন Market Against এ রয়েছে যখন তারা দেখে যে Market তাদের Against এ রয়েছে তারা যদি Buying করার কোন opportunity পায় সেখানে তারা যদি Buying প্রথম কথা Avoid করার চেষ্টা করে তারপরও যদি সবকিছু পর্যালোচনা করে দেখে Buying করার জন্য Perfect একটা stock কোথাও হতে পারে সে ক্ষেত্রে তারা কিন্তু Position sizing কমিয়ে ফেলে যাতে এসে যদি By chance sl hit হয়ে যায় সবকিছু Plan সব ঠিক থাকা সত্ত্বেও তাতে কিন্তু loss বেশি না হয় সেটাও কিন্তু আপনি কিন্তু মেনে চলবেন, ধরুন আপনি যে কোন Intraday stock এ এক lakh টাকা নিয়ে Investment করেন suppose যেহেতু দেখছি বাজারে মহল ঠিক ঠাক নেই আমরা সেটাকে কমিয়ে কি করব Fifty Percent করে দেবো পঞ্চাশ হাজার টাকা এখন Investment করব তাতে কি হবে যদি By chancely আমাদের sl hit হয়ে যায় কারণ এখনকার বাজারের মহল অনুযায়ী কিন্তু sl hit হওয়াটা স্বাভাবিক বিষয়

চিনে সেখানে কাজকর্ম করুন ok তো চলুন এবার শুরু করি সবার প্রথমে যে stock টা আছে তার নাম হচ্ছে wipro wipro রয়েছি আমরা weekly time frame এর উপরে তো কি দেখছি price কিন্তু ওপর দিক দিয়ে একটা sharp fall দেখিয়েছে lower high lower low formation তৈরি করতে করতে নিচের দিকে fall করছে এবার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। এই যে market প্রথমে fall করছিল ওইখান থেকে এত অব্দি sharp fall করেছে। right তারপর যদি এখান থেকে এতো অবধি একটানা fall করেছে । তো এই জায়গায় এসে Falling এর power টা কিন্তু কমে গেছে Falling কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে অল্প অল্প মানে Point টা কিন্তু fall করছে মানে এখানে কিন্তু Buyer কোথাও না কোথাও active আছে সেটা বোঝা যাচ্ছে। তাছাড়া যদি recentlychart টাকে follow করে দেখেন আগে কি দেখছি price কিন্তু lower high lower low formation দেখিয়ে দেখিয়ে fall করেছে। কিন্তু এই জায়গায় যদি এসে দেখি আমরা কি দেখব এই low টাকে কিন্তু আর Price further break down করতে পারেনি বরঞ্চ কি করছে price এদের Nearest resistance level আছে এখান থেকে তো একটা fall দেখিয়েছিল এর কাছাকাছি এসে wait করছে, যদি এই level টাকে breakup করতে সক্ষম হয় তাহলে কিন্তু wipro রর মধ্যে একটা ভালো তেজিভাব আমরা দেখতে পেতে পারি এটাই ছিল Point number one গেল আর এছাড়াও যদি এখানে Follow করে দেখেন এখানে কিন্তু একটা Chart pattern তৈরি হয়েছে, এই Chart pattern টাকে আমরা কি বলি? এটাকে বলা হয় কিন্তু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 যদিও একবার এই swing টাকে ভালোভাবে Break out করে sustain করতে পারে তাহলে কিন্তু Buying করে লাভ আছে, এখানে যদি আমরা Buying করি চেষ্টা করব একটু space দিয়ে sl লাগাবো, এটুকু point এর sl নেব and target কিন্তু আমরা বড় পেতে পারি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 এছাড়াও যদি follow করে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ভাবে w pattern কিন্তু price তৈরি করতে যাচ্ছে, এখানে wait করে দেখব যদি neck line টা একবার rise break break out যদি দিতে পারে তাহলে কিন্তু আগামী সময়ে ভালো একটা up move দেখতে পেতে পারি

ঠিকাছে পাঁচ point উপরে অথবা পাঁচ point নিচে যাই হোক তো volume profile এ volume যেখানে volume বেশি পাওয়া যায় সেখানে কি বোঝায় কি এই level এ কিন্তু বেশি পরিমাণে Buyer আর seller রা কিন্তু active রয়েছে সেখানে বেশি পরিমাণে কিন্তু buyer আর seller দের মধ্যে কিন্তু ঝামেলা হচ্ছে fight হচ্ছে তো যারা জিতবে তাদের fabour এ কাজকর্ম করব already দেখছি এখানে কিন্তু একটা chart pattern তৈরি করেছে যেটা বললাম falling wedge বাএখান দিয়ে falling wedge এর কিন্তু breakout দেখতে পেয়েছি মানে কোথাও না কোথাও এখন আপাতত buyer রা কিন্তু market কে টিকিয়ে রাখার চেষ্টা করছে মানে buyer দের Favour এ market যাওয়ার চেষ্টা করছে। গেল তো আমরা এবার কি করবো এবার দেখিয়ে দি যে কোন level এ গেলে exactly আমরা buying করবো কোথায় sl লাগাবো and কোথায় target plan করে চলতে পারি যদি buying করতে হয় আমরা চেষ্টা করব এর কাছাকাছি buying করতে এই ধরুন চারশ ষোলর কাছাকাছি buying করব, আর যদি Buying করি এখানে stop loss minimum আমাকে কিন্তু এই swing এর নিচে লাগাতেই হবে, তো stop loss কত point এর হচ্ছে দেখেনি এক secondok তো stop loss আমরা লাগাবো কত? তিনশ ছুয়াত্তর এর কাছাকাছি আর বিয়াল্লিশ point এর stop loss আমরা খুঁজে পাচ্ছি, আর target কিন্তু আমরা এই জায়গায় plan করে চলতে পারি এই ধরুন পাঁচশ আঠাশ এর কাছাকাছি ঠিক আছে এখানে কিন্তু already আমরা one isto two point risk to reward ratio পাচ্ছি মানে একটা ভালো কিন্তু rr ratio আমরা খুঁজে পাচ্ছি যদি একবার আমরা ভালো target পেতে পারি, একটা ভালো profit gain করতে পারব আশা করছি ব্যাপারটা clear হয়ে গেল। চলুন একবার দেখে নিন কোন stock টা আছে। ok এরপরে হচ্ছে Mahindra and Mahindra যদি এই stock টাকে ভালো ভাবে Focus করে দেখি তাহলে কি দেখতে পাবো price কিন্তু একটার পর একটা ভালো movement দেখিয়েছে, দেখানোর পর এখানে এসে price আস্তে আস্তে daily একটা ভালো solid bullish candle এ weekly time frame এর উপরে কিন্তু break out দিয়েছে এই high টা দেখুন একটা কথা মাথায় রাখবেন যখন price একটা up move দেখায় না তখন কিন্তু এইভাবে continuously যেতে পারে না যদি যাই ও আপনি কিন্তু randamly যেখানে সেখানে Buying করতে যাবেন না, wait করবেন যে proper price একটা জায়গায় এসে কিছুক্ষণ time correction করুক, price এরমধ্যে আমরা দুখানা correction naturally দেখতে পাই এক কি এক হচ্ছে price correction and দুই নম্বর হচ্ছে price correction price correction মানে কি price উপরে গেলেও নিচে একটা fall দেখালো মানে pull back দেখালো then আবার উপরে গেল এইভাবে তো price ঘোরাফেরা করে তো এটাকে বলা হয় কিন্তু price correction আর time correction কি যদি market একটা পরপর rally দেখি অনেকটা উঁচুতে চলে যায় then এখানে সে কিছুক্ষণ time কাটায় একটা time correction নেয় তারপর গিয়ে আবার হয়তো breakout দেখিয়ে market আরো বড় rally দেখাতে পারে এটাকে বলা হয় কিন্তু time correction । ultimately market কিন্তু একটা বড় move দেখানোর পর pause টাকে আমরা খুঁজে বলছি দেখানোর পর already breakout দিয়ে দিয়েছে weekly time frame এর সাথে কিন্তু volume ও support খুঁজে পাচ্ছি overall সবকিছু দিক দিয়ে বুঝতে পারছি price মধ্যে কিন্তু একটা ভালো Bullish এর sign দিচ্ছে ভালো কথা এবার যাব আমরা daily time frame এর উপরে দেখে নিচ্ছি exactly আমরা কিভাবে কাজকর্ম করব এই stock এ, এই দেখুন একদম perfectdaily time frame এ কি দেখছি price কিন্তু এই level টাকে বারবার resistance নিচ্ছে and

resistane এর কাছাকাছি এসে বারবার halt করে গেছে, বারবার একটা range কে কিন্তু বারবার test করে গেছে। then গিয়ে কিন্তু break out টা দিয়েছে কারন আমরা price action এ জানি কোন একটা level কে যদি price break করতে চায় আহ অনেক সময় দেখা যায় কি level এর কাছাকাছি এসে কিন্তু halt করে প্রায় যে দিনকে ভালো একটা bullish candle এর breakout টা করে দেয় সেরকমই কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে আমরা এখানে কিভাবে trade নেব very simple last দিনের high টাকে যদি price break out করতে যায় তাহলে আমরা এখানে buying করছি, right আর buying করার পর এই যে red candle দেখছি এর নিচে আমরা sl লাগাবো যদি আপনি aggressively খেলতে চান তাহলে বলব এর নিচে আপনি sl লাগান

stop loss এর যদি কথা বলা হয় সেটা কিন্তু minimum আমরা যেখানে buying করি ওখান থেকে এই অবধি stop loss plan করে চলতে হবে তো আহ stop loss এর ক্ষেত্রে আমরা seven percent কাছাকাছি risk এ লাগাচ্ছি and target আমরা বারো point এর কাছাকাছি আশা করছি মানে বারো percent এর কাছাকাছি আশা করছি। আর এর সাথে আমরা একটু indicator লাগিয়ে দেখব যে exponential moving average কি বলছে daily time frame এ সেটাও কিন্তু দেখার দরকার আমাদের, তো দেখুন এই যে line টা দেখছি আমরা, এটা কিন্তু daily time frame এর উপরে two hundred ema line তো যখন price two hundred ema র ওপরে থাকে তখন কিন্তু price এর মধ্যে একটা bullish এর sign আমরা খুজে পাই আর যখন দেখি price action two hundred ema কে break down দিয়ে দেয় নিচের দিকে সেই ক্ষেত্রে কিন্তু একটা bearish এর sign আমরা দেখতে পাই এখানে কি দেখছি price কিন্তু two hundred ema এর ওপরে কিন্তু রয়েছে আর ভাল রকমের price action দেখে কিন্তু Breakout টা দিচ্ছে। ultimately mahindra and mahindra তে যদি আমাদের trade নিতে হয় আমরা কিন্তু buying এর side এ trade নেওয়ার চেষ্টা করব আর যা যা plan করলাম সেই plan হিসেবে কাজকর্ম করব, আর যখন আমরা live চলাকালীন এসব stock এর same trade নেব তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের telegram group এ সবকিছুর level mention করে দেব যে কোন level এ আমরা exactly buying করছি কোথায় আমরা exactly stop loss লাগাচ্ছি। কোথায় আমরা exactly target নেব target book হয়ে গেলে সেখান থেকে কখন আমরা বেরোবো সবকিছু কিন্তু এক এক করে আমরা আমাদের telegram group এ কিন্তু share করব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 বারবার box এর উপরে যাচ্ছে নিচে fall হচ্ছে বারবার যাচ্ছে fall হচ্ছে ঠিক সেরকমই বারবার নিচে আসছে support পেয়ে ওপরে চলে যাচ্ছে। নিচে আসছে support পেয়ে ওপরে চলে যাচ্ছে। নিচে আসছে support পেয়ে কিন্তু আবার উপরের দিকে যেতে পারছে এটা কি হচ্ছে condition number one । গেল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

আর এছাড়াও যদি Follow করে দেখার চেষ্টা করি তাহলে কি দেখতে পাব weekly time frame এ কিন্তু একটা Morning star formation দেখতে পাচ্ছি support level এর কাছাকাছি এসে সেটাও কিন্তু আমাদেরকে Buying করার জন্য একটা confirmation দিচ্ছে, আর এছাড়াও কিন্তু volume এ support আমরা পাচ্ছি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 এবার যাব আমরা আহ daily time flame এর উপরে, তো daily time flame আমরা কি দেখতে পাচ্ছি price গেছে সুন্দরভাবে কিন্তু এই resistance line এর কাছাকাছি এসে এখন halt করছে এখানে focus করে রাখুন। এখানে কিন্তু দু'রকম ভাবে আমরা play করতে পারি। এক যদি দেখি আগামীকাল আগামী দু-একদিনের মধ্যে একটা ভালো Bullish candle এর break out দেয় তাহলে আমরা এখানে Buying করতে পারি, যদি Buying করি এর নিচে আমরা sl লাগাচ্ছি গেল তাছাড়াও যদি দেখি আমরা যদি price একটা ছোটখাটো Deep দেখায়

Follow করে কিন্তু আমরা এখানে Buying করতে পারি, stop loss এই যে swing টা লাগাবে swing এর নিচে আমরা লাগানোর চেষ্টা করলাম, target কিন্তু minimum আমরা এর কাছাকাছি plan করে চলবো এই ধরুন সাতাশ level এর কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন আর একবার বলে দিচ্ছি মন দিয়ে শুনুন price এখন এই trend line এর কাছাকাছি এসে গেছে, এসে যাওয়ার পর কিন্তু halt করছে। ভালো কথা আমরা এখানে দু'রকম plan করব এক যদি ভালো একটা Bullish candle এর breakout দেয় আগামী দু একদিন বা তিন চার দিনের মধ্যে তাহলে এখানে আমরা Buying করছি বা যদি price আগামী তিন চার দিন Market নিচের দিকে একটু fall দেখায় then যদি আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে ভালো একটা Bullish candle এ এরকম type এর bullish শুধু candle তৈরি করে ওপরের দিকে যায় ওই high টাকে breakout করে দেয় তাহলে কিন্তু again আমরা এখানে Buying করতে পারি। ok আর এখান থেকে যদি break down দিয়ে নিচে fall করে সে ক্ষেত্রে এই stock টাকে কিন্তু Totally আমরা avoid করে দেবো, আমাদের Buying করার plan থাকবে কিন্তু Buying করতে গেলে Proper Image বা proper যে plan হওয়া উচিত সেটা কিন্তু আমাদের মাথায় clear আছে কিভাবে করব সেই ভাবে আপনি wait and observe করে দেখুন যেভাবে price কাজ করবে সেই ভাবে আপনি সেখানে Action নিতে পারবেন, আর Again যেটা বললাম এসব Stock এ যখন আমরা trade নেব তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের telegram group এ সবকিছু Share করব

তাহলে video র Description এ দেখুন link দেওয়া আছে link এর মাধ্যমে আপনি দশ minute এই free of cost এ কিন্তু Demat account open করতে পারেন। ঠিক আছে আর যদি আমাদের Channel এ আপনি নতুন হয়ে থাকেন এরকম যদি content আপনার পছন্দ হয়ে থাকে তাহলে please আমাদের channel টিকে subscribe করে পাশে থাকতে। এটুকুনি বলবো দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন নমস্কার দর্শক বন্ধুরা you l বালাক USD কিন্তু দিনের পর দিন India সাপেক্ষে শক্তিশালী হতে চলেছে মানে ধরে নিন দুহাজার সাত আট sal এযদি আপনি দেখেন US dollar value ছিল চল্লিশ এচল্লিশ টাকা মানে চল্লিশ এচল্লিশ Indian currency সেইখান থেকে বের হয় পঞ্চাশ সাইট সত্তর মানে সত্তর বাহাত্তর এরকম অনেকদিন ছিল আজকে কিন্তু সেটা হয়ে দাঁড়িয়েছে বিরাশি কি তিরাশি Again current মানে one years dollar সমান বিরাশি তিরাশি Indian country দাঁড়িয়েছে তো এই যে ক্রমাগত শুধু দশ বছর দশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই Indian country value যে কমছে us dollar এর vallu যে বেড়ে চলেছে us dollar যে সকক্তি শালী হয়েচলেছে এতে আপনার কি কি affect হচ্ছে indian এ কি কি ক্ষতি হচ্ছে সেই সমুস্ত জিনিস গুলো আমরা এই video তে জানবো শুধু তাই নয় India economist ক্ষতি বা আপনার দৈনিক জীবনে ক্ষতির মধ্যে থেকেও এমন একটি উপায় আছে যেই উপায়টি আপনি যদি অবিল্বন করেন তাহলে এই us country মানে us dollar শক্তি শালীর সত্যই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 আপনার Profit হবে সেই উপায়টি আপনি কিন্তু এই video তে জানবেন শুধু তাই নয় video টি যদি আপনি শেষ অব্দি দেখেন এই video ও শেষের দিকে আপনি এমন একটি উপায় জানতে পারবেন যার শুরুতে আপনি বিশ্বের একটি world famous বিশ্বের সবথেকে বড় এবং world famous একটি company set তো কিন্তূ পেতে পারেন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 পাচ্ছি শুধুই Amazon Flipkart বা সেই নয় email শুরু করে অনেক জায়গায় বেঙ্গলি ভাষায় হয়েছে খুব ভালো হয়েছে তা ঠিক ঠিক তা কারণটা স্বাভাবিক কারণ English ভাষা দূহজার পনেরো saal থেকে রয়েছে তার মানে five thousand ওপর ভালোই reviews internet গুলো রয়েছে তো তার বেঙ্গলি ভাষা কিন্তু যথেষ্ট ভালো review পাচ্ছে maximum লোকে বলছে যারা Share market কিছু জানে না যে কিছু বোঝে না তাদের জন্য যে কতটা উপকারী আবার ধরো যারা share বাজারে অনেকদিন ধরে রয়েছে তাদের জন্য কিন্তু বইটা একই রকম ভাবে উপকারী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 দেখে নিতে পারেন তো যাই হোক তো ঠিক আছে, বইয়ের কথা আবার আমরা আমাদের যে traffic যে US dollar এবং Indian country তাতে আমরা ফিরে আসি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

স্যাট স্যাট পঁয়ষট্টি সত্তর তো এই কিন্তু অনেক দিন মানে us গুলার এবং Indian country এই nolal টা খুব ছিল তার পর risen কি দুহাজার বাইশে মানে

এবার সবার আগে আপনার মাথায় একটা প্রশ্ন click করবে যে কেন US dollar strong হচ্ছে কেন ও দিনের পর দিন us এর value বেড়ে চলেছে কেন এই regent তা জানা খুব দরকার এবং যেকোনো কিন্তু দেখবেন সবসময় থাকে না আলুর দাম কখনও কখনও বাড়ে কখনো কখনও কমে কেন Supply demandSupply demand কি ধরে নিন diman মানে একটা করে মাঠের থেকে রোজ কেও মানে মাঠের থেকে একশো কিলো আলু কেও কিনছে এবার supply মানে যদি কোনো একটি সময়ই আলুর supply কমে যাই সে যে কোনো কারণে হইতে পারে মানে বৃষ্টির কারণে বা চাষ ভালো হয়নি বা যাই হক

supply যখন বেশি হয়ে গেলো demand যখন কমে গেলো তখন কিন্তু তাঁর দাম কমে গেলো তো একই ভাবে বাজারে জিনিস পাত্র থেকে শুরু করে Share market এর supply যখন বেশি হয়ে গেলো Demand যখন কমে গেলো তখন কিন্তু তার দাম কমে যাই তো একই ভাবে বাজারে জিনিস পাত্র থেকে শুরু করে Share market থেকে শুরু করে সবকিছুই supply এবং demand এর ওপরে দাঁড়িয়ে আছে তো এই country ক্ষেত্রে এই যে supply dinner মানে us dollar শক্তিশালী হচ্ছে মানে এই us currency এর demand দিনে দিনে বাড়ছে তাই তো তবেই us connection এর value বাড়ছে

কিছুই না এখানে আপনাদের বলতে হবে যে export খুব মানে ভারতবর্ষের কতটা পরিমাণ জিনিস কত টাকা জিনিস বা বাইরে বিদেশ থেকে কেনে সেটা হয়ে গেল input এবং ভাই বছরটা কত কার value চিনিস এখান থেকে ভারতবর্ষ থেকে বিক্রি করে সেই সেটা হয়ে গেল আমার export তো তাহলে India যখন কিনছে কোন জিনিস যে ধরুন India সৌদি আরব usএ চাই না বা যে কোনো জায়গায় থেকে বা বিদেশ থেকে যখন কোনো জিনিস কিনছে তখন সেই কিনার যে payment সেই payment টা india তে করতে হয় us dollar এ তাই তো আবার একই ভাবে যে যখন ভারত কোনো জিনিস বিক্রী করছে কাও কে মানে export করছে যখন তখন সে export টোনের makcmamus dollar এর হয় এবং কিছু কিছু দেশের সঙ্গে অন্য মানে System weight আপনি ধরে নিন এখানে

এটা তা হলে inpot-expot এটাকে তাহলে আমার মানে তো দরুন ভারতবর্ষে কোনো একটি বছর বা কোনো একটি মাসে দেড়শো টাকার জিনিস দেড়শো কোটি কয়েক কোটি তাঁদের জন্য বলছি দেড়শো টাকার জিনিস কিনতে হলো input করতে হলো আর সেই একই সময় একশ টাকার জিনিস export করতে পারলো সেই জো দেড়শো মাইনাস একশো fifti পঞ্চাশটাকা হলো আমার Current account থেকে তাঁর মানে বুজলেন তো ভারতবর্ষে হয় তো মানে এই দেড়শো টাকার জিনিস যে কিনতে হচ্ছে বাহিরে থেকে সেই টা হচ্ছে dollar কিনতে হচ্ছে মানে দেড়শো dollar দরুন ভারতবর্ষ লাগছে মানে দেড়শো dollar pementh করছে ও তাঁর বিনিময় india একশো dollar পাচ্ছে তাঁর জিনিস পাত্র নিজের বিক্রি করে তো এই যে পঞ্চাশটাকা grape এটার হচ্ছে ঠকছে এবং দিনে দিনে কিন্তু এইটা বেড়ে উঠছে বা History কালিই সব সময় বেশি input করতে export কম করছে কোনো তার একটা sempel rijine হলো oil and gas তেল এবং গ্যাস তেল আমারা জানি যে india আর মানে তেলের জন্য যে Petrol diesel মানে এই সমস্ত পাটের তেলের জন্য তেল নয় Maximum মানে india আর Maximum যে Oil diparmed সেইটা আছে বারিয়ে থাকে কিনতে হয় একচলি মানে গ্যাস মানে আমরা lpci আমরা yus করি তো এই টেলটিকে india কে বারিয়ে থেকে কিনতে হয় এই olin gas ভারতের input vile একটা viuss মানে সব থেকে বড়ো অংশ তো আমরা সবাই জানি যে আজকে বাস tren বা দরুণ Aeroplane বা আমরা যে রান্না যে গ্যাস থেকে শুরু করে যে সমুস্ত কিছু মানে india আর একটা viuss এবং oil and gas এর তো তাহলে এটা আপনি বুজিতে পারছেন যে ফুল পরিমানে যে তেল oil and gass আমরা india তে input করতে হচ্ছে তাঁর তুলনাই export বা আমরা india China থেকে আমরা এখনো প্রচুর Electronic জিনিষ input করতে হচ্ছে তাঁর তুলনাই export কিন্তু india আর অনেক কম এবং তাঁর জন্য Current account বেশি এবং সেই কারণে জন্য কিন্তু dollar কমা গোও শক্তিশালী হয়ে চলেছে তাহলে এই শক্তিশালী dollar হয়ে চলেছে এর problem কি এর প্রথম problem হচ্ছে যে এই tell and gass এর দাম কিন্তু বেড়ে চলেছে খেয়াল করে দেখবেন পাঁচ দশ বছর আগে যে তেল and গ্যাসের দাম যা ছিল যত দিন যাচ্ছে তার দাম কিন্তু বেড়ে চলেছে কেন সেই একই Strong হতে চলেছে তো এই যে তেল and গ্যাসের দাম বেড়েছে এতে কিন্তু আপনার দৈনতিক জীবনে সুমস্থ কিছুহচ্ছে কারণ ধুরুন যে সবজি টা lori তে কোনো জাইগা থেকে আসছে সেখানে তেল মানে Petrol diesel মানে use হচ্ছে শুধু তাই নয় সেইখান থেকে শুরু করে ilaktik সমস্ত কিছু মানে Petrol diesel এমনি যাতে সমস্ত কিছু লিন আছে এই কারণে আপনার দৈনতিক জীবনে input মানে এক বছর যদি আওয়ানার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 এবার এর আগে জানিয়ে দিয় যে যদি আপনারা মানে আপনাদের নিজেদের যদি এখন মনে হয় যে এই সব কিছু তো আজকে কি জিনিষ আপনি video টা নিচে আপনি kmen bossk এ komen করতে পারেন

যে আমি মানে আমার pejanth কিন্তু tuitar tligaram fecbook stargaram এ রয়েছে এখনো উপরে রয়েছে যে আমার link রয়েছে আপনি যদি চান এই এই adders কিন্তু follo করতে পারেন এ ছাড়াও আরও জিনিষ কি কি মানে eisu হচ্ছে যেমন দরুন অনেকের তাদের বাচ্ছাদের মানে ছেলেদের বাইরে পড়া শোনা করতে পাঠায় হ্যাঁ মানে যারা education করতে তাদেরও মানে পড়াশোনার খরচ বেরচেলছে us dollar এর শক্তিশালী হওয়া কারণে বা ধরুন যারা করছে তাদের ও খরচ বেড়ে চলেছে এই সব কিছু us dollar কারণে তো এটা তো গেলো সমস্তু রকম অসদুবিধা সুবিধা কি যেমন আমি video ওর প্রথমে যে বলেছিলাম, যে একটি মাত্র সুবিধা আছে তাঁর আপনি pofat করতে পারেন সেটা কি তো চলুন আমরা জেনে নোব এই dollar শক্তিশালী হওয়ার থেকে আপনি pofat করতে পারেন একটাই মাত্র ভাবে যদি আপনি us Share এ invest করেন মানে us Currenti তে যদি আপনি amirika কার company তে invest করেন যেমন একটা example দিয় apple company তে যাদের aai phone আর আপনারা সবাই ous করছেন এই apple company নির share কিন্তু দুহাজার সাত আট এরকম সময় মানে five dollar আর মতো ছিল যেটা এখন five থেকে হচ্ছে one tharti eight হয়েছে তার মানে আপনার পাই shear দামে ছাবিষ গুন্ বেশি টানবে এবং এই একই সঙ্গে সঙ্গে যে আপনার dollar চলিশ একচলিশ ছিল তাঁর থেকে বিরাশি তিরাশি হচ্ছে dollar হচ্ছে doboll তাঁর মানে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

এবার সেই সময় মানে দুহাজার ওনেস সালের মানে সত্তর একত্ত তখন dollar এর valu ছিল তো সেই টা এখন হয়েগেছে বিরাশি তিরাশি বা all mush মানে সতর এরকম ছিল all mushkalensi tuyeti parsanth ritean হয়েছে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 মানে তিন গুন্ written আপনি যদি india থেকে invest করেন যদি কেই America কার dollar মানে America dollar বিক্রি করেন তাহলে কিন্তু আপনি যদি এমনি আর টাকা থেকে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 আপনি মানে us dollar strong হয়ে কিন্তু profect করতে পারবেন আরও একটা মজার ব্যাপার হলো এই যে apple ar shear যার দাম দুরণ এখন মানে একশো তিরিশ dollar এর কাছাকাশি মানে এটাকে আমরা টাকাই kanven করি বা indian করি এই রকম কিছু আছে তাঁর বেশ আছে

কিনতে পারেন কোনো না কি us market তে একটা invest আছে মানে apple shear এর দাম আপনার দরুন একশো তিরিশ dollar হওয়া সৎতেই one dollar বা tu dollar তাই তো appl shear কিনতে পারেন যেই সুবিধা কিন্তু us market আছে india market কিন্তু সেটা নেই ঠিক যেই কারণে আমি আর আগের eixjam টা দিলাম আবার আপনি যদি one dollar থাকেন তাহলে দুহাজার উনিশ সালে

এবার আপনার মনে হতে পারে এই যে india তে বসে আমি একটা shear market এ dollar এ invest হওয়ার অনেক অনেক খরচ থাকে কিন্তু এত্ত সেই যে নয় আপনি যদি i am ti mani apps ব্যাবহার করেন তা হলে আপনি ঘরে বসে edaout মানে free of মানে us market invest করার জন্যে account খুলতে পারবেন জিরো komison invest করতে পারবেন জিরো account church ওই টা indian shaer market এ invest করতে হচ্ছে দোকানে লাগে সেই সমস্ত কিছু কিন্তু জিরো aaia apps mani শুধু তাই নয় আপনি যদি এই description দেয়া link কে click করে i nd mani apps nstall করে যদি আপনি account করেন এবং সেই account তে যদি প্রথম করেন তাহলে i nd mani apps আপনাকে one Tarzan মানে indian kanctreone Tarzan ropes ও apple shear কিন্তু দিচ্ছে হ্যাঁ ঠিকি সুনেছেন মানে কিছু না ওখানে যে টা করতে হবে description এর link কে click করে

শুধু তাই নয় i and mani apps আপনাকে মানে asith mode ও যদি আপনি ধরেন প্রতিটি মাসে মাসে পাঁচশো বা হাজার Indian country বা কয়েক dollar যদি invest করতে চান সেই asait mode ওই কিন্তু আপনি invest করতে পারেন এবং i and d mani apps এই সংকান্ত আইজনী কোনো পশ্ন যদি কোনো dauat থাকে তাহলে এই pin এ ওদের gmail id ও চলে আসছে আপনারা যদি komant তে চান আমি komeant তে দিতে পারি description নে থাকবে তাঁদের সঙ্গে যোগা যোগ করতে পারেন তো তাহলে over all আমি যদি জিনিষ টা যদি আমি বলি যে U S dollar শক্তি শালী হয়ে চলেছে এবং এই শক্তিশালী হওয়ার ফলে oil and gas এর দাম বাড়ছে বাড়ছে overall সবকিছু জিনিসই মানে আপনার day to day live চালানো expensive হচ্ছে এবং সেই expensive হওয়া থেকে একমাত্র ঐটা এইটা আছে যে আপনি যদি us share invest করেন U S dollar এ